camp এ করুন অবস্থা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

হ্যাঁ অবশ্যই হ্যাঁ সেটাই হচ্ছে ব্যাপ~ খুবই করুন অবস্থা উম আমি একটা জিনিস যতটা ভাবলাম এরম ভাবে practice করলে হবে না সে তো বটেই সপ্তহাহে তিন দিন তাও দুদিন গোলকি হওয়ার practice হয়না এই দ্যাখ তোকে একটা জিনিস বুঝতে হবে কি বলতো? কি?

আমরা অনুশীলন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

আচ্ছা

তো সেইটার জন্যে অনুশীলনটা দরকার তো সেইভাবে fit থাকাটাই সবচেয়ে বেশি দরকার য়ে রফিক মানে নাটু

ও প্রফিসা~ আহ professionaly ওর correct কত বছর বয়সে খেলা শুরু করেছে~ নাটু খেলা শুরু করেছে তেইশ, চব্বিশ বছর বয়সে তেইশ, চব্বিশ বছর বয়সে

নাটুর বয়স এখন বত্রিশ বছরের ওপর বয়েস ও ও সেটা কমিয়ে এসে আহ চব্বিশ বছর দেখাচ্ছে এখন নাটুর প্রথম আমাদের club

ও তোমাদের club খেলেছে কত বছর বয়সে? ও আমাদের club এ খেলেছে ধরে উনিশ কুড়ি এরম সময়ে ও তারপরে

আমাদের club এ খেলার পরে ঐ গোপাল দাড় কাছে গেছিলো গোপাল দা ওকে এতে পাঠিয়েছিল, ওই TF এর trial এ পাঠিয়ে ছিল

তো ও হচ্ছে ওই জাল করে যে বয়েস TF তে গিয়ে ওর হয়ে গেছিলো ওখানে ওর উচ্চতা ভালো তো ওই জন্যে আচ্ছা

আজকের আবার বিকেলে মাঠ থেকে যখন ফিরছি দেখি গুল্লু খেলছে ওদের আবার তো মাঠে আলো লাগিয়েছে নতুন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

আমি কোন শুভমের কথা বলছি বলতো? শুভম না কোন একটা কোন একটা gol keeper নামলো নেমে হয়ে গেলো ওটাই তো শুভম সেন সেই এতে অরিন্দম চোট পেয়ে উঠে গেলো শুভম সেন নামলো তাইতো?

ওই অরিন্দম এর তুলে দিয়ে ও নামলো

ও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 আচ্ছা শুভম সেন united এর ছিল জানিস? united এর এক number gol keeper ছিল শুভম সেন ও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

হ্যাঁ, ভালো তো বটেই ও ভালো gol keeper আমার কয়েকটা জিনিস দেখে সেটা হচ্ছে ওই কয়েকটা ছেলেপুলে অন্যান state এর ছেলেপুলে তারা কিছুই খেলেনি তারা direct ISL খেলছে সেটাই তো কি বলবো বলো তো বাঙালি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

ও যেহেতু পেশাদার আহ দালাল আরকি পেশাদার agent

তো ও তোকে সই করাবেই, আরকি কিন্তু ওই টাকার পরিমানের ব্যাপারটা দেখতে হবে এটাই হচ্ছে ব্যাপার। আমি ওটাই ভাবছি আমি যদি এক্ষুনি চাকরিটা নিয়ে নিই আর চাকরিটা নেওয়ার পরেই ও সই করাচ্ছে তাতে সমস্যা কি কতক্ষন চাকরিটা তো আমি ছাড়লে এবার বাড়িতে খ্যাঁচ খ্যাঁচ খ্যাঁচ খ্যাঁচখ্যাঁচ করবে আমি ক টাকা মাইনে salary তে করছি সেটা দেখতে হবে

তোর সুবিধে হবে, তাতে তুই তোর দিকটাতে বজায় রাখতে পারবি আমি যখন আমার চাকরি ছেড়েছিলাম আমার এবাড়ির লোকও বলতো কিন্তু টাকাটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা, তুই যেই টাকার কথা বলবে তুই টাকা দিয়ে দিবি বাড়িতে দেখবি আর সমস্যা হবে না হম

তখন তুই জিনিসপত্র গুলো দিয়ে নতুন কিছু শুরু করবি জেতাতে তুই তোর খেলাটা কেও চালিয়ে যেতে পারবি, হম ঠিক

তো সেই শান্ত sir কি বললো তারপর? শান্ত sir তারপর আর contact করেনি সেদিন কি বললো যেন আবার বল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 ওই খেলাটা কারা খেলেছে জানিস?

কি বলবো কিচ্ছু বলার নেই

কারা? সেই খালিদ কে মনে আছে খালিদ কুন্তল দাড় কাছে আসে

হ্যাঁ বুঝতে পেরেছি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

তো সেখানে গিয়ে খবর পেলাম খালিদ বলছে কালকে আমি সেই এতে খেলতে গেছিলাম সেই বাঘাযতীনের ঐখানে

তা আমি বললাম যে বাঘাযতীনের ওখানে খেলতে গেছিস আহ আহ কে মানে কার team এর হয়ে? তো ও বলছে তুমি কি চিনবে, আমি বললাম বল বলছে হরিনাবিতে বাড়ি gol keeper coach আমি বললাম কে শান্ত sir বলছে হ্যাঁ

রবিবার খেলা ছিল তাইতো?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 ঠিক আছে মানুষ দেখে উম অসুবিধা নেই তো সেটাই পরে ওই দিন আসবে যাবে এক মাঘে শীত যায় না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

আহ

ওর list মনে হয় একটা য়ে হয়ে যাবে উপন্যাস হয়ে যাবে

উম তন্ময়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

তারপরে ঝোলানোর প্রতিশ্রুতি দিয়ে এ করলো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

নব sir ঝোলাবে সেই প~ প্রতিশ্রুতি টা দিয়েছে

আর এদিক সেদিক করে আছে হয়তো কেউ অনেকে

রাজু দা রাজু দা কে? অরে সেই এ railway এর সেই কর্মকর্তা ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাজু দা সাত নম্বর আর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

সেই তোর পাড়ার ওই লোক টা সেই একজন যে এ করেছিল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

আর আহ কে জানে

ঝোলে ঝোলাচ্ছে ঝুলিয়ে ঝুলিয়ে দ্যাখা যাক last কোথায় গিয়ে আটকায়

আর সত্যজিৎ সত্যজিৎ সত্যজিৎ সে তো সেই চুক্তিপত্র এখনো পাঠাচ্ছে রোজ হ্যাঁ রোজ পাঠাচ্ছে phone করলে phone ই ধরছে রোজ কথা বলছে পনেরো কুড়ি minute তারপর থেকে ও আর কি আর phone সত্যি ধরেছিলো তারপর থেকে ওই বললাম উম accaount details চাইলো ওই last

না তারপরে phone করছি phone ই ধরে না ও আমার passport টা এখনো আসলো না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

তোর তাড়াহুড়ো তো যখন সময় হবে ও ওটা এতে আসবে মানে ওই ডাক বিভাগ থেকে বাড়িতে দিয়ে যাবে হ্যাঁ সে তো দিয়ে যাবে

না রে বাবা ওদের তুই কি উগ্রপন্থী না কি যে তোর এ করে দেবে ওটা বাতিল করে দেবে কটা নামের spelling ভুল আছে সেটাই

হম সাড়ে সাতাশ minute হলো, আর দেড় minute কথা বলতে হবে তিরিশ minute নয়?

আবার সমস্যা হবেনা ঊনত্রিশ minitue বলেছে ঊনত্রিশ minute এর মানে তিরিশ minute এর কম, ঊনত্রিশ minute এর বেশি তিরিশ minute এর কম মানে ঊনত্রিশ minute কয়েক second হলেই হয়ে যাবে ও এরা এই যে ঝোলায় ঝুলিয়ে লাভ কি?

মুখের ওপর বলে দাও বলে দিলে তো কোনো সমস্যা তুমি ঝোলানোর থেকে ঝোলালে যেই অপমান হতে মুখের ওপর বললে তার থেকে কষ্টটা কম হবে এ ভালো কথা তো

উকিল বন্ধু বলতে আমি ওকে বললাম তো ও বলছে যে তুমি যেটা করেছ ওইটাতে লেখা আছে যে outside of the court settlement আরকি মানে court এ যদি আমি case করি তো ওর নাম এ একটা warrent বেরোবে, মানে ওকে police ধরবে আর কি এটাই ব্যাপার তার আহ ওই লোকটাকে লোকটার ঠিকানা তো আমি জানি না তাইনা? বা ওর আঁধার number ও তো আমার কাছে নেই

তো এই হচ্ছে ব্যাপার মানে বিশেষ লাভের লাভ কিছু হবে বলে মনে হয়না